নীল সবুজ লাল রঙের আলো দিয়ে সাজানো হয়েছে এবং একটি লাল রঙের স্টার দেখা যাচ্ছে একটি আকাশ দেখা যাচ্ছে এবং সাইড -এ একটা গ্রিল দেখা যাচ্ছে এবং যেখানে সবুজ রঙের গাছ আ--

এখানে দূরে একটা জঙ্গল মত দেখা যাচ্ছে। ফাঁকা আকাশ দেখা যাচ্ছে। এবং আশেপাশে অনেক বালি পাথর --

এছাড়া সামনে আরেকটি ছেলেকে দেখা যাচ্ছে চশমা পড়ে যিনি দাঁড়িয়ে আছেন দূরে কিছু আলো জ্বলা ডিজাইন জায়গা দেখা--